একটি বিরিয়ানি দোকান। যেখানে দেখা যাচ্ছে বিরিয়ানি দোকানটির নাম কলকাতা নিউ আসালান বিরিয়ানি সেন্টার ।

এটি একটি পাহাড়ি অঞ্চলের জলাশয় যেখানে দেখা যাচ্ছে এখানে বেশ কিছু মানুষ স্নান করছে এবং বেশ কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে।

একটি পাহাড়ি অঞ্চল দেখানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে পাহাড় বেয়ে জল পড়ছে এবং এখানে কিছু জল জমেও আছে।

একটি হলঘর যেখানে দেখা যাচ্ছে একটি স্টেজ করা আছে স্টেজ এর ওপরে তিনটি সোফা রাখা রয়েছে ।এবং অনেক গুলো চেয়ার রাখা রয়েছে স্টেজ এর নিচেও অনেকগুলি চেয়ার রাখা রয়েছে।

একটি রাস্তার দৃশ্য দেখানো হয়েছে | যেখানে দেখা যাচ্ছে রাত হওয়ার কারণে রাস্তাটি এখন ফাঁকা | শুধু দুই পাশে রাস্তার গাড়ি ঘোড়া কয়েকটি গাড়ি আর বাইক স্ট্যান্ড করে রাখা হয়েছে।